এখানে সামনে দেখতে পাচ্ছি স্কুটি এবং একটি আইসক্রিমের এড দেওয়া সাইনবোর্ড ।

আমি এখানে একটি স্ট্যান্ড দেখতে পারছি যেটির মধ্যে একটি বাস দাঁড়িয়ে আছে।

এ বাস টির কালার হলো সাদা এবং ব্লু এবং একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন এবং পিছনে আর একজন দুজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন এবং সামোনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

কানে ইয়ারফোন লাগিয়ে আছেন এবং পিছনে অনেকগুলা--

আমি এখানে একটি লাল ট্রাক দেখতে পাচ্ছি।

যেটার মদ্যে ইংরেজিতে লেকা আছে বি_এ_আর_এ_কে বরাক পি_এ_টি_এইচ পাথ ডট এল_এ_বি ল্যাব ।

আমি এখানে একটি জে_সি_বি দেখতে পাচ্ছি জেসিবিটি খনন করছ--

সামনে দু তিনটি খুটি রাকা আছে এবং সামোনে একটি ডি_জি রাকা আচে যেটির কালার হলো ব্লু ।

আমি এখানে একি হোলা ময়দান দেখতে পাচ্চি এবং অনেকজন ব্যক্তি বসে আচেন।

ছোটো এটিএমও আছে এবং আঃ রাস্তার সামোনে অনেকগুলা গাড়িও রাখা আছে।

এখানের মদ্যে অনেক দুটি বক্স রয়েচে যেইগুলার র কালার হল সাদা এবং একজন ব্যক্তি দিচ্চেন ।

অনেক ছুটো ছুটো গাছপালা আছে।

আমি একানে অনেকগুলা পাহাড় দেখতে পাচ্ছি এবং অনেকগুলা সুটো সুটো গাসপালা দেখতে পাচ্ছি।

অনেক জল দেখতে পাচ্চি এবং পাতাগুলার রং সবুজ রঙ্গের।

বেলুনগুলির কালার হল সবুজ সাদা।

সামনে কিছু শিশু খেলাধুলা করছেন।

সামোনে দু তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।

আমি এখানে দেখতে পাচ্চি অনেকগুলা বোট রয়েচে।

এখানের মধ্যে অনেকগুলা মোবাইল চার্জার রাখা আছে।

ব্ল্যাক কালারের এবং সাদা ব্লু অন্য ডিজাইনের টাইলস রয়েছে এখানে।